এবং খেলাধুলার জায়গা রয়েছে পার্ক -এর মতন।

এবং শু আরো কেচাপ ম্যাগি নানাধরনের কোম্পানি -র জিনিস দেখা যাচ্ছে ।

খুউম গর্ত খোদা রয়েছে এবং কিছু মানুষ দেখা যাচ্ছে।

এবং পেছনদিকে অনেক গুলো লোক দেখা যাচ্ছে এবং যন্ত্রপাতিও দেখা যাচ্ছে ।

এখানে আশেপাশে অনেক বড় জায়গা রয়েছে। এইটা এরোপ্লেনে -টা ওড়ানোর জন্য এবং--

গাছপালা দেখা যাচ্ছে এবং সামনে কিছু প্লেটস ।

যেখানে নানা ধরণের যন্ত্রপাতি রাখা রয়েছে এবং পেছন দিয়ে একটা মানুষ যেতে দেখা যাচ্ছে ।

পূজার সামনে খুব সুন্দর ভাবে সাজানো একটা গার্ডেন রয়েছে এখানে একটা সার্কুলার গার্ গার্ ।

এটা একটা রাস্তা যেখানে যেখানে অনেক গুলো অটো দাঁড়িয়ে রয়েছে সামনের দিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবং --

পেছনের দিকে আরো বাস দাঁড়িয়ে আছে নীল হলুদ সবুজের।

ফোয়ারা দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে একটা সোনালি রঙের ।

ভেতরে কেউ নেই বলেই মনে হচ্ছে।

দূরে দিকে সাদা আকাশ দেখা যাচ্ছে এবং সিঁড়ি ভেঙে গিয়েছে সামনের দিকে সেটাও দেখা যাচ্ছে।

এবং সামনে টিনের চাল দেয়া।

লম্বা বড় পুরোনো গাছ দেখা যাচ্ছে এবং ভেতর দিকে নীল আকাশ ঘরবাড়ি জলাশয়।

এয়ারটেল এর জামা পরে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে মনে দেখা গেলো পোস্টার দেয়া রয়েছে এয়ারটেল এস এর।

তিনটে বাচ্চাকে দেখা যাচ্ছে তারা নাচ ছে ।

ওপরে সিলিং ফ্যান যেগুলো ঘুরছেন।

নদীর ও পর পারে মাঝারি গাছ পালা এবং লম্বা একটা টাওয়ার দেখা যাচ্ছে।

দুটো কল দেখা যাচ্ছে এবং চারিদিকে বড় গাছপালাও রয়েছে।